আজ আমরা simple অ্যানিমেশন সম্পর্কে আলোচনা করব
gimp অ্যানিমেশনের প্যাকেজকে gap the gimp অ্যানিমেশন প্যাকেজ বলে the অ্যানিমেশন্স films এবং movies সম্পর্কে অনেক কিছু করতে পারে
কিন্তু আমরা তা পরে করব
germany সবচেয়ে প্রাচীনতম অ্যানিমেশনকে daumenkino the front cinema বলা হয়
এবং এটিকে ইংরেজিতে flip book বা flick book বলা হয়
এটি অনেক ইমেজ রাখে যা মোটামুটি সমান কিন্তু পাতা থেকে পাতায় অল্প রূপান্তরণ রয়েছে এবং আপনি যদি তাদের মাধ্যমে flick করেন আপনি একটু হেলোনো ছবি page
এই video এখানে অ্যানিমেশন ও এবং আপনি 25 টি ইমেজ প্রতি সেকেন্ডে slide show দেখছেন
এখানে দুটি বিজ্ঞাপন রয়েছে এটি রল্ফ স্টাইনর্টের ছবি এবং এটি rob এর যা অ্যানিমেটেড gif দেখায়
আমি এখানে আমার বিজ্ঞাপন সঠিক করতে চাই
আমি আমার বিজ্ঞাপনে meet the gimp logo প্রদর্শন করতে চাই
এখন এই image আমার ডেস্কটপে সংরক্ষণ করতে have এবং সফলভাবে একটি অ্যানিমেশন বানাতে have
অতএব এখন আমি image নেই এবং এটি আমার ডেস্কটপে সংরক্ষণ করি
আমি gimp সাথে image খুলি
শুধু এটি টুলবাক্সে টানি এবং এটি এখানে রয়েছে
আমি এটি এখানে একটু বৃদ্ধি করি
মূলত এই image কোনো অ্যানিমেশন নেই কিন্তু layer dialog আটটি layers একটি stack রয়েছে
এবং উপরে আপনি দেখতে পারেন এটি gif image যা ক্রমবদ্ধ এবং 80 by 80 pixels আটটি লেয়ার রাখে
এই image 256 টি ভিন্ন রঙ দিয়ে তৈরী হয়েছে
এই রঙগুলি দেখতে dialog এ এবং colormap এ যান
এখানে আপনি সেই রঙ চয়ন করতে পারেন যা এই image ব্যবহৃত হয়েছে এবং অনেক নীল এবং কিছু অন্যান্য রঙ এবং প্রতিটি রঙের একটি index এবং html নোটেশন রাখে
gif ইমেজেস সূচীবদ্ধ করা হয়েছে so কি rgb ইমেজেস এবং এইজন্য এটি শুধুমাত্র একটি সীমিত রঙে উপলব্ধ
এখন এখানে frames দেখি
আপনি দেখতে পারেন প্রথম layer background named দিয়েছি এবং বন্ধনীতে এটি milliseconds রয়েছে অর্থাৎ 5 seconds
সুতরাং এই image শুধুমাত্র 5 সেকেন্ডের জন্য দেখায় এবং তারপর100 milliseconds সাথে frames 234 অনুসরণ করে এবং এখানে প্রতিস্থাপনের বিকল্প রয়েছে
frames দেখার জন্য আমি শুধু shift key টিপি এবং ধরে রাখি এবং এখানে চোখে টিপি এবং অন্যান্য সকল frames অদৃশ্য key
এখন আমি তাদের এখানে উপরে stack করতে পারি
index রঙ ব্যবহারের একটি খামতি রয়েছে
আপনি এখানে অনেক দাগ দেখতে পারেন কারণ you টায়েল্স শুধু উপলব্ধ 256 টি ভিন্ন রঙ রাখে
এটি এখানে আমার background image
এটি হল আরেকটি এবং সেই and ইমেজও যা এই অ্যানিমেশনে ব্যবহার করেছি এবং সেই lesson অনুসরণের পরিবর্তে এই drawing কারোর দ্বারা তৈরী করা হয়েছিল এবং আমি এটি তার অনুমতি নিয়ে করেছি
ইমেজেস সহজে বানাতে বাকি ইমেজেস অন্যান্য ইমেজের মিশ্রণ
এই অ্যানিমেশন আবার বানাতে আমাকে এই stack থেকে দুটি ইমেজেস নিতে have to খুব সহজ
এখানে thumbnail এ টিপি এবং mouse বোতাম ধরি এবং এটিকে টুল বাক্স পর্যন্ত ড্রেগ করি
এখানে আমার প্রথম image রয়েছে
এখন এখানে টিপি এবং এটি আমার দ্বিতীয় image
এখানে আমার কাছে এই দুটি ইমেজ রয়েছে এবং আমি মূল অ্যানিমেশন বন্ধ করতে পারি এবং আমি এর কিছুই সংরক্ষণ করতে চাই so
আমি meet the gimp logo অন্তর্ভুক্ত করতে চেয়েছিলাম
এটিকে টুলবাক্স পর্যন্ত টানুন এবং এটি এখানে রয়েছে
আমাকে এটি নীচে 80 by 80 pixels পর্যন্ত rescale করতে have এবং তারপর সাদা রঙ background রঙ হিসেবে অন্তর্ভুক্ত করতে have কারণ এই image কালো অত্যন্ত কঠোর have
এটি করতে আমি শুধু একটি নতুন layer যোগ করি সাদা দিয়ে fill করি এবং নীচে টানি এবং এখন সাদা আমার background রঙ
layer dialog এ ডান click করুন এবং flatten image চয়ন করুন
এখন আমার কাছে সাদাতে একটি flat meet the gimp logo রয়েছে
এখন image scale image এ যান এবং আমি 80 pixels চাই এবং interpolation এ cubic ভালো scale এ টিপি
এখন image আবার স্কেল হয়ে গেছে কিন্তু এটি একটু বেশী নরম
rescaling করার পর আপনাকে এটি শার্প করতে have
তাই আমি filters enhance sharpen এ যাই
আমি মনে করি আমাকে শার্পনেসের সাথে পর্যাপ্ত উচ্চতা পর্যন্ত যাওয়া উচিত
আমার মনে হয় যে এটি ভালো
এখন আমার কাছে তিনটি ইমেজেস রয়েছে যা একটি অ্যানিমেশনের জন্য অপেক্ষায় রয়েছে
একটি জিনিস যা প্রায় ভুলে গেছি তা হল এই মূল ইমেজেস সংরক্ষণ করা
প্রথমটি এখানে রয়েছে meet the gimp এবং এটিকে mtg80 xcf রূপে সংরক্ষণ করুন
এটিও এখানে রয়েছে
menu access করার একটি অন্য উপায় রয়েছে image ডান click করুন এবং image mode এবং rgb তে যান
তারপর file এবং save as এ then
আমি এই image আমার base মত ব্যবহার করব
আমি এটি আবার সংরক্ষণ করি এবং এইবার save a copy
এবং আমি এটিকে avatar xcf বলি
হ্যাঁ আমি yes স্থান বদলাতে চাই আমি এটি আগে করেছি
file open এ যান
এখানে এটি আমার মূল image
প্রথম জিনিস আমি এই ইমেজকে meet the gimp logo সাথে blend করতে চাই
এইজন্য আমি এর একটি copy তৈরী করি এবং এটিকে logo সাথে মেলাই
এটি আমার tool box টিপে এবং টেনে এই image চয়ন করতে পারি এবং এখানে আমার কাছে আমার layer রয়েছে এবং এখন আমি logo চয়ন করি এবং এটিকে এই image পর্যন্ত টানি এবং একটি scrap layer পাই যার শীর্ষক নেই এবং এটি এখন সংরক্ষণ করা have না
এখন এখানে আমার কাছে আমার ইমেজের সাথে দুটি লেয়ার রয়েছে
আমি এই দুটি layers মাঝে তিনটি ধাপ রাখতে চাই
এটি করতে আমি transparency ধরুন মোটামুটি 25% চয়ন করি
এখন আমি এই image ফ্ল্যাট করি এবং এটিকে avatar xcf image পর্যন্ত টানি
পরে আমি এই নামগুলি বদলাবো
আমি untitled image ফিরে যাই edit এবং undo তে যাই
এখন আমি transparency কে মোটামুটি 50% পর্যন্ত set করি
layer ডান click করুন এবং flatten image চয়ন করুন এবং এটি টানার আগে আমি শুধু layer frame x নাম দেই এবং বন্ধনীতে আমি type 100 milliseconds
এখন আমি এটিকে avatar xcf পর্যন্ত টানি এবং নিজের image ফিরে যাই
আমি ctrl + z টিপি এবং উপরের layer opacity প্রায় 75% পর্যন্ত বদলাই
layer ডান click করুন এবং flatten image চয়ন করুন
আমি এই লেয়ারটিকে এই image পর্যন্ত টানবো
এবং এই অ্যানিমেশন ধাপের জন্য এতটাই
এখন আমাকে logo এই image পর্যন্ত টানতে have এবং এখানে আমার কাছে blending এর প্রথম 3 the লেয়ার রয়েছে
এখন আমি এখানে scrap layer বন্ধ করি এবং এটিকে সংরক্ষণ করি না
এখন আমরা দেখব যে এটি কিভাবে কাজ করেছে
কিন্তু তার আগে আমি এটিকে এখানে সংরক্ষণ করি
এখন আমি filters animation এবং playback এ যাই
এখানে আমার অ্যানিমেশন রয়েছে
আমি play তে টিপি
এটি চালানর আগে আমি সর্বপ্রথম এই layers names পরিবর্তন করব
আপনি image word processing বিকল্পের সাথে অন্য অনেক ইমেজের মত layers নাম বদলাতে পারেন
শুধু text mark করুন ctrl + c টিপুন এবং পরবর্তী layer দুইবার টিপুন এবং ctrl + v টিপুন এবং প্রয়োজনীয় জিনিস বদলান
এখন সকল frames তাদের সঠিক names রাখে
তাই আমি আমার image যাই filter animation playback চয়ন করি এবং এটি এখানে দেখি
আপনি মূল image দেখুন
এটি একটু মন্থর হতে পারে
আমি সময় ধরুন 200 milliseconds পর্যন্ত বদলাবো
তাই আবার filters animation playback
আমি মনে করি এটি ভালো
অন্তিম জিনিস the করতে save the হল এই image index করা এবং এটিকে gif image হিসাবে সংরক্ষণ করা এবং the সহজে হয়ে গেছে
file save as এ যান এবং তারপর name এক্সটেনশন gif দ্বারা বদলান এবং save এ টিপুন
তারপর আমি একটি বিকল্প dialog পাই
gif এখানে এই layers সামলাতে পারে না
এখানে শুধুমাত্র অ্যানিমেশন frames সামলাতে পারে
তাই আমি এটিকে animation এ মত সংরক্ষণ করতে চাই
gif শুধুমাত্র গ্রে স্কেল বা indexed ইমেজ সামলাতে পারে
তাই আমি এটিকে index ফলাফলে বদলাতে চাই
এটি ডিফল্ট সেটিংস যা আমার জন্য যথেষ্ট ভালো এবং আমি এটি বদলাতে পারি কিন্তু আমার মনে হয় যে এটি প্রয়োজন
তাই আমি export এ টিপি
এখানে আপনি created with the gimp এবং loop forever দেখেন
frame disposal এ আমি one frame per layer বদলাতে চাই
এই অন্যান্য বিকল্প চেক নয় তাই তাদের চেক না করে থাকতে দিন কারণ আমি যদি সময়কে 5000 বা 2000 milliseconds বদলাতে চাইলে আমি এটি করতে পারি
এখন save we টিপুন এবং আমরা ফলাফল দেখবো
এইজন্য আমরা gimp নয় কিন্তু mozilla ব্যবহার করব
mozilla তে এটি প্রত্যাশিত রূপে কাজ করে
পরের সপ্তাহ পর্যন্ত বিদায় নিচ্ছি
আই আই টী বম্বে থেকে আমি বিদায় নিচ্ছি অংশগ্রহনের জন্য ধন্যবাদ